নীল আকাশে সাদা মেঘে অপ ও ও ও উম মেঘের-এ এ-এ এ অপূর্ব এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ।

আমরা এখানে একটি ব্যাঙ্ক এর ছবি দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অফ বরোদা ও ও ও লেখা একটি বড় ব্যানার দেওয়ালে সাঁটানো আছে।

ও প্রচুর গাছপালা আমরা আশেপাশে দেখতে পাচ্ছি।

মসলা নিয়ে সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠছে এবং বেশ কিছু স্টোনচিত দেখতে পাচ্ছি একটি ঢালাই মেশিন ও দেখতে পা --

আমরা এখানে একটি পাহাড়ি এলাকার ছবি দেখতে পাচ্ছি। যেখানে একটি জল ট্যাঙ্ক আছে। জল ট্যাংকের নিচে রাস্তার ওপর একটি বাসের ছবি দেখতে পাচ্ছি।

এবং এব উঁচু ও ও তাদের পিছনে একটু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি যেখানে প্রচুর গাছ আমরা দেখতে পাচ্ছি ধাপে ধাপে নিচের দিকে নেমে এসেছে।